উপরের আকাশ দেখা যাচ্ছে। নিচে ঘাস দেখা যা--

এটি একটি কোনো কাফে বলে মনে হচ্ছে।

কোনো একটি খেলা খেলছে বলে মনে হ --

এটি একটি চা বাগান বলে মনে হয়।